বাচ্চাদের খাবার নানান জিনিস এখানে রাখা আছে এবং এই ফোন পে -এর মাধ্যমে আমরা দ --

মার আগমনে সবাই আনন্দিত হই এবং নতুন নতুন পোশাক পরে সবাই ওখানে অ- অনেক সেলফি তুলি--

পাশে মা সেরাবলীকেও দেখা যাচ্ছে। পূজারী ওখানে পুজো করছে এবং মন্দিরটি শ্বেত পাথরের তৈরী।

আ সাইবাবা অনেককেই মানেন। আমরাও মানি। সাইবাবার এখানে সবাই পূজো দিতে আসে ।

নৌ নৌকোটি ভালো কালারিং করা আছে।

এ.টি.এম. -এর মতন দেখা যাচ্ছে। কিন্তু ওটা বোঝা যাচ্ছে না যে কি ওট--

এবং যে পার্ক -এ এখানে একটি পোস্টার লাগানো আছে সেটার নামটা হচ্ছে পদ্মাজি নাইডু হিমালয়ান জুলোজিকাল পার্ক এবং পার্ক -এর প্রবেশ দ্বারেই কয়েকটি ছবি লাগানো আছে। যেখানে একটি টাইগার এবং একটি উম লেপার্ড আর এটি একটি--

আর এখানে একটি গেট বানানো আছে। অনেক বেলুন দিয়ে। বেলুন -গুলো অনেক কালারফুল ।

এই হ্যাঙ্গিং টপ -গুলো পিঙ্ক কালার গ্রীন কালার ইয়েলো কালার এবং আমরা কিছু কিছু ফুলও এখানে দেখতে পা--

ব্রীজ দেখতে পাচ্ছি। অনেক গাছ দেখ দেখা যাচ্ছে এবং ছোট পাহাড়ও দেখা যা--

এটা একটি-ই মুদিখানা দোকান মনে হ--

উপরের যে ঝালংটি লাগানো হয়েছে ঝালংটি অনেক কালারফুল এবং রাউন্ড -এর ফুলগুলো অনেক কালারফুল স্টেজ থেকে আলো এসে পড়েছে।